টোল ট্যাক্স একজন ব্যাক্তি হাতে ফোন নিয়ে ফোন করতে করতে আসছেন অপরজন ব্যাক্তি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং কতগুলো গাড়ি রাস্তা দিয়ে পার হচ্ছে।